ভলভো বাস সাধারণত একটু বেশিই লাক্সারিয়াস হয়ে থাকে। ওখানে স্পেস -ও বেশী থাকে। এ.সি. বা নন এ.সি. যেকোনো একটা হতে পারে।

বিল্ডিংস -গুলো দেখে মনে হচ্ছে এটি রেসিডেন্সিয়াল বিল্ডিংস -ও হতে পারে বা কমার্শিয়াল বিল্ডিংস -ও হতে পারে।

আজকালকার সিভিলাইজেশন -এর যুগে মানুষেরা বিল্ডিং বেশি বানাচ্ছে একসাথে অনেক মানুষ থাকার জন্যে।

যার যা ডাবল টেকার -ও হয়ে থাকে ।

পেট্ৰোল পাম্প -এ মানুষেরা পেট্ৰোল ভরাতে আসে।

নৌকো সাধারণত নদীর এক জায়গা থেকে আরেক তীরে যাতায়ত করার জন্যে ব্যবহার করা হয়ে থাকে।

অনেক স্টুডেন্টস -রা এই ইউনিভার্সিটি -তেই পড়তে চায়। এই ইউনিভার্সিটি -র ডিগ্রি পেতে ইচ্ছুক হয়ে থাকে।

খেলার সুবিধার জন্যে এগুলি করা হয়েছে।

এটা হচ্ছে বৃহত্তম একটা ইডেন গার্ডেন ।

যেখানে ক্রিকেট খেলা হয়।

এটা বিল্ডিং যেটা প্রায় রেডি ।

রয়েল বেঙ্গল টাইগার । এরা হিংস্র মাংসাশী--

স্থুল এবং দৈর্ঘ্যেও বড়ো হয়ে থাকে।

ছেলেরা বডি বানাতে যায়। মেয়েরাও বডি বানাতে যায় বা রোগা থেকে মোটা হতে বা মোটা থেকে রোগা হতে যায়। এখানকার একেকটা ইকুইপমেন্টস -এর কাজ একেক রকম। শরীরের একেকটা অঙ্গের জন্যে কাজে লেগে থাকে।

বাস এক জায়গা থেকে অন্য জায়গায় কম খরচে নিয়ে যাওয়ার জন্যে অত্যন্ত আইডিয়াল যানবাহন।

এখানেও ওয়াও মোমো -র একটা গাড়ি দেখা যাচ্ছে ।